তবুও সরকারি চাকরিতে একটা বয়সের নির্দিষ্ট বয়সের পর একটা বীমা দেয় কিন্তু Private তো বয়স হয়ে গেলে তখন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

না না কি করছিস? এই তো বসে আছি তুই কি করছিস? আমিও বসে আছি। হম খাওয়া দাওয়া করেছি নাকি করছিস তু খাওয়া দাওয়া করিসনি? করলিয়াছি পাঁচটার দিকে করলিয়াছি পাঁচটা ছটার দিকে না কখন? কটা বাজছিলো কে জানি? তুই না করলি ওতো তাড়াতাড়ি কেনটা করলিয়াছি আমরা করিনি এখনও। আর বলিস না সারাদিন না খেয়ে ছিলাম মাঠে ছিলাম। নিয়ে একবারে খেয়ে লিয়াছি আর রাইতে কিছু খাবো না ভাবছি। ওহ সারাদিন মাঠে কি করছিলিস তাহলে হ্যাঁ কাজ ছিলো নাকি কিছু? হ্যাঁ সব সবজি লাগাইছি তো ঐগুলা সবই করছিলাম বাতাছিলাম সব্জিগুলা।